সামনে একটি বড় সাদা কালারের বিল্ডিং দেখা যাচ্ছে।

এখানে কালো কালারের একটি প্লেট দেখা যাচ্ছে।

এই ফটোটা সন্ধ্যাবেলা তোলা হইছে।

মুখ ধোয়ার জন্য কয়েকটি সামান আছে।

এটা হলো একটি সেলুনের দোকান।

এখানে অনেক কয়টি ফুল দেখা যাচ্ছে।

সাদা কালারের একটি গাড়ি দেখা যাচ্ছে।

এখানে একটি ইলেক্ট্রিক -এর দোকান দেখা যাচ্ছে।

এখানে একটি সি_সি_টি_ভি ক্যামেরা দেখা যাচ্ছে।

অনেকগুলো ছোট ছোট বড় বড় গাছ আছে।

এখানে কালো কালারের একটি বাইক ও অনেকগুলো ছাইকেল দেখা যাচ্ছে।

উপরে বোর্ডটিতে সাদা কালার দিয়ে লেখা আছে অজনতা ।

উপরে সিলিং -এ একটি লাইট দেখা যাচ্ছে।

হলুদ কালার -এর একটি ছোট আলমারি রয়েছে।

এখানে অনেকগুলো বড়ো বড়ো বিল্ডিং আছে।

এখানে অনেকগুলো সামান আছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে।

এখানে একটি মানুষ দাঁড়ায় আছে।